bash এ logical operators dear tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব:
লজিক্যাল and
tutorial অনুসরণ করতে
ifelse statement
না হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের website পরিদর্শন করুন
এখানে ব্যবহার করছি
ubuntu linux 1204 os এবং
gnu bash সংস্করণ 4110
অনুশীলনের জন্য gnu bash 4 bash তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়
এখন লজিক্যাল অপারেটরের ব্যবহার বুঝি
এটি program প্রবাহ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়
লজিক্যাল operators দুটি এক্সপ্রেশন বা কন্ডিশন সংযোগ করতে সাহায্য করে
তারা if while be অন্য কোনো control স্টেটমেন্টের অংশ they পারে
এখন লজিক্যাল and এর syntax দেখি
opening বর্গাকার বন্ধনী space dollar চিহ্ন condition1 space closing বর্গাকার বন্ধনী space ampersand ampersand space opening বর্গাকার বন্ধনী space dollar চিহ্ন condition 2 space closing বর্গাকার বন্ধনী
এই syntax ও ব্যবহার করতে পারি
opening বর্গাকার বন্ধনী space dollar চিহ্ন condition1 space hyphen a space dollar চিহ্ন condition2 space closing বর্গাকার বন্ধনী
উভয় condition1 এবং condition2 true হলে লজিক্যাল and true দেয়
এখন লজিক্যাল or or syntax দেখি
opening বর্গাকার বন্ধনী space dollar চিহ্ন condition1 space closing বর্গাকার বন্ধনী space উলম্ব bar উলম্ব bar space opening বর্গাকার বন্ধনী space dollar চিহ্ন condition2 space closing বর্গাকার বন্ধনী
অথবা এই syntax
opening বর্গাকার বন্ধনী space dollar চিহ্ন condition1 space hyphen o space dollar চিহ্ন condition2 space closing বর্গাকার বন্ধনী
condition1 বা condition2 or মধ্যে একটি true হলে লজিক্যাল or true দেয়
একটি উদাহরণ দ্বারা লজিক্যাল or এবং লজিক্যাল and or ব্যবহার শিখি
ইতিমধ্যে logical ডট sh named file code লিখেছি
keyboard ctrl alt এবং t কী একসাথে টিপে terminal খুলুন
লিখুন: gedit space logical ডট sh space & চিহ্ন enter টিপুন
এখানে প্রদর্শিত code logical ডট sh file লিখুন
এখন code ব্যাখ্যা করি
এটি আমাদের shebang line
read command standard input থেকে এক line তথ্য পড়ে
hyphen p prompt প্রদর্শন করে
string ভ্যারিয়েবল এক্সিকিউশনের সময় user দ্বারা লেখা text সংরক্ষণ করে
if statement লিখিত string ফাঁকা হলে the যাচাই করে
hyphen z string এর দৈর্ঘ্য শূন্য হলে তা যাচাই করে
অন্যান্য string এর তুলনা explore করতে terminal লিখুন man space test
echo statement ম্যাসেজ দেয় the nothing was entered
string ফাঁকা না হলে program প্রথম elif statement যাবে
এখানে এটি লিখিত string এ raj এবং jit শব্দ রয়েছে কিনা তা যাচাই করে
হ্যাঁ হলে এটি একটি ম্যাসেজ দেয়
এখানে লজিক্যাল and ব্যবহৃত হয়েছে
শুধুমাত্র উভয় কন্ডিশন সঠিক হলে এই ম্যাসেজ প্রদর্শিত হবে
এটি না হলে program দ্বিতীয় elif স্টেটমেন্টের দিকে অগ্রসর হবে
এখানে এটি লিখিত string এ raj বা jit রয়েছে কিনা যাচাই করে
হ্যাঁ হলে এটি ম্যাসেজ দেয়
লজিক্যাল or এখানে ব্যবহৃত হয়েছে
শুধুমাত্র কোনো একটি কন্ডিশন সঠিক হলে এই ম্যাসেজ প্রদর্শিত হবে
অবশেষে ডিফল্ট else statement রয়েছে
উপরোক্ত সকল statements false হলে when statements এক্সিকিউট হবে
fi হল multilevel ifelse লুপের সমাপ্তি
program execute করি
terminal ফিরে যাই
file এক্সিকিউট করতে লিখুন chmod space plus x space logical dot sh enter টিপুন
এখন লিখুন dot slash logical dot sh enter টিপুন
enter a word:
আমি jitinraj লিখব
output হল jitinraj contains both the words raj and jit
এর means control দ্বিতীয় statement পাস করা হয়েছে
উভয় কন্ডিশন সঠিক হওয়ায় এটি ম্যাসেজ প্রদর্শন করে
script execute করি
up arrow key টিপুন
ডট স্ল্যাশ logical ডট sh এ যান enter টিপুন
enter a word:
আমি এখানে abhijit লিখব
output হল abhijit contains the word raj or jit
বিভিন্ন inputs সহ program এক্সিকিউট করার চেষ্টা করে output দেখুন
slides ফিরে যাই
এখন লজিক্যাল not operator দেখি
এটি এক্সপ্রেসনের boolean value উল্টো করে
অর্থাৎ expression false হলে এটি true দেয়
এবং expression true হলে এটি false দেয়
লজিক্যাল not operator syntax হল:
বিস্ময়বোধক চিহ্ন space expression
বা opening বর্গাকার বন্ধনী space বিস্ময়বোধক চিহ্ন space expression space closing বর্গাকার বন্ধনী
একটি উদাহরণ দেখি
ইতিমধ্যে একটি code লিখেছি
এখন terminal গিয়ে লিখব gedit space logicalnot dot sh space & enter টিপুন
আপনার logicalnot dot sh file এই code লিখুন
এটি হল shebang line
$1 script passed করা প্রথম command line argument
hyphen f argument হিসাবে পাস করা file একই name সহ রয়েছে কিনা তা যাচাই করে
file উপস্থিত থাকলে এটি true এবং উপস্থিত so থাকলে false দেবে
not operator রিটার্ন value উল্টো করে
যার means সেই নামের file উপস্থিত থাকলে condition true হবে
কিন্তু not operator তার value false এ উল্টে দেবে
এটি ম্যাসেজ দেবে যে file does not exist
এখানে else statement এটি দেখায় যে file exists
fi লুপের সমাপ্তি বলে
terminal ফিরে যাই
prompt মুছে ফেলি
test txt txt name একটি খালি file তৈরী করি
লিখুন: touch space test dot txt enter টিপুন
script এক্সিকিউট করতে লিখুন: chmod স্পেস প্লাস x স্পেস logicalnot ডট sh enter টিপুন
এখন লিখুন dot slash logicalnot dot sh space test dot txt enter টিপুন
script file বিদ্যমান কিনা তা যাচাই করবে
আমাদের file test dot txt বিদ্যমান txt value true হবে
তারপর লজিক্যাল not value উল্টো করে false দেয়
মূল্যায়ন false হওয়ায় else statement মূল্যায়িত হয়েছে
প্রদর্শিত ম্যাসেজ হল file test txt exists
test1 txt argument সহ program আবার এক্সিকিউটের চেষ্টা করে
আগে বর্ণিত প্রবাহের নিয়ন্ত্রণ দেখুন
in tutorial শিখেছি:
এখন এই টিউটোরিয়ালে বর্ণিত
file উপস্থিত
এবং executable কিনা লজিক্যাল অপারেটর
ব্যবহার করে যাচাই করুন
ইঙ্গিত: man space test
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
এই script fossee এবং spoken tutorial the তৈরী করেছে